একটা accident ঘটে গেলো বা কোনো কিছু একটা হটাৎ কেউ অসুস্থ হয়ে পড়লাম, বাড়ির কেউ family member আ~ এইবার হটাৎ করে তো আমার কাছে সেই টাকাটা নেই যে দু লাখ বা পাঁচ লাখ টাকা বের করতে পারবো

পাঁচ লাখ টাকা তো আর কম amount নয় পাঁচ লাখ টাকা বের করতে গেলে তো আমাকে আ~ কিছুটা একটু সময় তো লাগবে

সেক্ষেত্রে তখন company এখানে

বা health skim করে রাখি তাহলে company এখানে

আবার টাকাটাও আবার যদি জলে চলে যায় সেটাও একটা চিন্তার বিষয় যদি দেখাগেলো যে যতটা পরিমান টাকা আরকি লাগলো সেটা না হয় skim থেকে কেটে নিলো

তাহলে তো বেশ ওটা ভালো scheme মনে হয় না না ওরকম তো করবে না company ও তো কিছু পলিসি আছে তো সেইরকম তো আমার জানা নাই বা সেই রকম করে না

ধরে রাখো যে এই বছর তুমি আ~ কোনো কিছু বা ধরে রাখো যে এই বছর পাঁচ লাখ টাকা তোমার পাঁচ লাখ টাকার একটা

পাঁচশ টাকা করে জমা করে পাঁচ লাখ টাকা benefit পাচ্ছ তো সেই ক্ষেত্রে দেখা গেলো তুমি এই বছর দু লাখ টাকা হয়তো

বা দু লাখ টাকার benefit তুমি পেলে

তো সেক্ষেত্রে যে তুমি যদি মনে করো যে তিন লাখ টাকা তোমাকে আবার দিয়ে দিবে

তিন লাখ টাকা তোমাকে return করবে, সেরকম কিন্তু করবে না

এই বছরের মধ্যে দু লাখ টাকা খরচা করে দাও খরচা করার পর আবার যদি কেউ অসুস্থ হয়

আ~ hospitalize হলে তুমি তিন লাখ টাকার মধ্যে যত টাকা খরচা হচ্ছে সেই টাকাটা কিন্তু company বহন করবে আচ্ছা এভাবে দেখা গেলো আমার হয়তো premium দিয়ে দিয়ে আ~ আ~ skim জমেছে দেখা গেলো আট লাখ টাকা

কিন্তু আমার একটা মানে operation এর জন্যে দরকার হলো তিন লাখ টাকা

তাহলে কমিয়ে দেবে তুমি তুমি ধরে রাখো যদি আ~ একটা premium মানে ধরে রাখো পাঁচশ টাকা করে তুমি premium দিচ্ছ

ছ হাজার টাকা তোমার মাসে বছরে খরচা হচ্ছে এইবার সেই পাঁচশ টাকা করে জমিয়ে তুমি পাঁচ লাখ টাকার benefit পাচ্ছ একটা কথার কথা example আড়াই লাখ টাকা benefit পাচ্ছ এইবার তাহলেতো আ~ তুমি ছ হাজার টাকা বছরে দিলে তুমি বছরে পাঁচ লাখ টাকা benefit পাচ্ছ মানে কোনো অসুস্থ হলে তুমি hospital এ ভর্তি হলে তুমি তো hospital এ ভর্তি হলে ওখানে দু লাখ টাকা খরচা হচ্ছে তাহলে সেখানে তোমার ছ হাজার তাকাতেই তোমার পুরো ব্যাপারটা মানে মিটিয়ে যাচ্ছে কারণ তখনতো দু লক্ষ টাকা যদি hospital এ খরচা করতে হয় তখন তো তুমি দু লাখ টাকাটা খরচা করবে না তখন তো সেটা company দেবে এইযে আ~ তুই তো ওদেরকে premium দিয়ে দিয়েছো

হম

হ্যা এই benefit টা কিন্তু পাওয়া যায় তাহলে আমরা হিসাবে দেখতে গেলে আমাদের কিন্তু লাভের অংশ টা বেশি থাকছে কারণ আমি যদি বছরে ছ হাজার টাকা দিয়ে

তাহলে তো আমার প্রচুর লাভার অংশটা থাকছে তাহলে কি কম premium এর গুলো বেশি লাভজনক হবে মানে

আ~ টাকার পরিমান টা কম

আর যদি benefit যদি আরকি বেশি চলে আসে তখন সেটা আরো বেশি লাভজনক হবে নাকি? হ্যা সেতো লাভজনক হবেই না এখানে অনেক রকম আ~ facility আছে সুযোগ সুবিধা আছে যেগুলো

কি হাজার টাকা হলে হবে কথার কথা এবার সঙ্গে যদি তুমি তোমার মা বাবা কে add করো তোমার একই premium এর মধ্যে তাহলে কিন্তু টাকার অংশ টা বেড়ে যাবে মানে premium এর অংশ টা বেড়ে যাবে তখন যদি পাঁচশ টাকা হয় তাহলে হয় হয়তো সাতশ টাকা হয়ে যাবে

কিন্তু value কিন্তু ওই একই থাকবে পাঁচ লাখ টাকাই থাকবে

আ~ আ~ coverage টা পাবে আচ্ছা তো মানে এ~ এই skim এ কি সব ধরণের রোগ গুলোতেই আরকি এ skim এর মধ্যে থাকে? দেখা গেলো যে একটা রোগ হলো বললো না এই skim তো এই রোগ হচ্ছে না তাই আমরা facility দেই না এরকম কি হয় নাকি? হ্যা হ্যা হ্যা এই ব্যাপারটা আছে আ~ ওদের আ~ norms আছে মানে terms and condition আছে ওদের benefit কি কি আ~ মানে কি কি রোগে দেয় আর কি কি আ~ অসুস্থ হলে দেয় না

কোন কোন hospital এ সেসব facility দেয় মানে ধরে রাখো এখন আ~ তুমি যদি মনে করো যে ইস্টার হেলথ এর insurance নিলে হম এই তুমি একটা ইস্টার হেলথ এর insurance নিলে

হম এ~ এমন একটা hospital এ যেতে চাইছো ওই hospital এ ওদের আ~ হয়তো ম~ facility নাই

তাহলে কিন্তু ওই hospital এ দেবে না এবার ওদের hospital এর list আছে যে কোন কোন hospital এ ওরা এইসব ওদের premium এর facility গুলো দেয় তো সেই জিনিসগুলো একটু দেখে নিতে হবে

হ্যা মানে নামি দামি যেগুলা hospital সেসব hospital এ মোটামোটি আ~ সব company র আরকি মানে থাকে হম health insurance থাকে মোটামোটি আচ্ছা মানে এগুলো তো তাহলে নিয়মগুলো খুব ভালো করে দেখতে হবে নাইলে দেখা গেলো একটা health insurance করে ফেললাম কিন্তু আ~ ঐটা কোনো কাজে লাগলো না

হ্যা এরকম হলে অসুবিধা আর আ~ আবার কিছু কিছু কোম্পানি আছে যে health ইন্সুরেন্স করার আগে ওরা

ধরে রাখো যে sugar pressure বা

আ~ এইসমস্ত গুলো চায় যে এইটা করার আগে যদি থাকে তাহলে হয়তো সেগুলো ওদেরকে হয়তো scheme এর মধ্যে আনে না বা দেয় না

এইসব পলিসি গুলো আছে আর আবার কিছু কিছু company এর policy আছে যেমন তুমি আ~ হয়তো use করলেই হয়ে গেলো অসুবিধা নাই হম ওরা premium জমা নিলেই তোমাকে আরকি benefit দেবে আবার কিছু কোম্পানি আছে যে যারা কিছু কিছু রোগের ক্ষেত্রে দেয় না হ্যা যেমন sugar sugar আরকি pressure হ্যা এই সমস্ত রোগের ক্ষেত্রে

তিন বছর অব্দি ওদের কোনো benefit দেবে না তারপর হয়তো benefit দেবে কি~ কিছু যেমন kidney stone এর ক্ষেত্রে বলছি kidney র পাথরের ক্ষেত্রে বলছি, kidney পাথর যাদের আছে আগে থেকে হয়তো বা কেবল হচ্ছে তো তুমি premium যবে থেকে start করলে তার তিন বছর বা পাঁচ বছর পর সেটার benefit টা পাবে মানে সঙ্গে সঙ্গে benefit দেবে না ওরা

আ~ একটু দেখে নিতে হবে ভালো মতো আচ্ছা

health আ~ skim করার আগেই তোমাকে ইকটু doctor এর কাছে গিয়ে বাকি যেগুলো test আছে

হ্যা cholesterol, thyroid এই সমস্ত test গুলো ওরা আ~ মানে করিয়ে নেয় আরকি সেটা কি আমার নিজের pocket থেকে যাবে নাকি? company সেটার ই দেবে

সেটাতো নিজের pocket থেকেই দিতে হবে, company এ~ সেখানে দেবে না আচ্ছা ঠিক আছে

আজকের মতো রাখি পরে আবার কথা হবে

সকালে উঠলাম আটটার সময় আটটার সময় উঠে

স্নান করলাম স্নান করে tuition পড়তে এলো tuition পড়ালাম tuition পড়াতে না পড়াতেই তারপরে মাকে নিয়ে doctor -এর কাছে যেতে হলো দশটার সময়

Doctor -এর কাছে গিয়ে অনেকক্ষণ নাম লিখিয়ে বসে থাকতে হয়েছে বসে থেকে থেকে থেকে Doctor দেখলো হচ্ছে সাড়ে এগারোটা